ভালোবাসা সাহিত্যকর্ম যৌনকর্ম মানবিক কাজ ইত্যাদি হিসাবে ব্যবস্থা উপযোগিতা বিস্তারিত দেখা যায় এক কথায় বাজার ব্যবস্থা সবকিছু অর্থমূর্ল বিবেকজ বর্তমান বিশ্বের মুক্তবাজার ব্যবস্থা কি একটু আধুনিক আদর্শ ব্যবস্থা হিসাবে স্বীকৃত এতে চাহিদা ও যৌবনের উপর নির্ভর করে অন্য সমগন হয়েও কারণে বাজার অধিক সার্বোচ নিশিত হয় ফলে কেতা নিজেস্ব পছন্দ অনুসারে বাছাই আর ক্রয় বাছাই করতে পারে প্রতিযগিতা পূর্ন বাজার হওয়ায় কারণের দ্রব্যমূল্য কম হয়ে থাকে এই পদ্ধতিতে ভোক্তার সংশ্লিষ্ট বৃদ্ধিতে ভাই এবং ভোক্তার রক্ষিত হয় মুক্তবাজার ব্যবস্থা ভোক্তাদের অনুকুল থাকে। সবকিছুতে অর্থের মানদন্ডে গণ্য করা হয় বলে শ্রম কারিগরি দক্ষতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিন্ত হয়। এই পদ্ধতিতে মালিক শ্রমিক ব্যবসায়ী সঙ্গত কর্মকর্তা কর্মচারী ভোক্তা সকলেই অন্য পরিকল্পনা বাছাই কিংবা পছন্দের ক্ষেত্রে আপন আপন স্বাধীনতা ভোগ করে সরকারি নিয়ন্ত সীনতার কারণে সবাই স্বাধীন ভাবে স্থির হয়ে কাজ সক্ষম করতে পারে অধিক মূলধন বিনিয়গে সুযোগ অধিক স্বাধীনতা অধিক ভক্ত সংশ্লিষ্টি অস্বাভিক মুনাফিরোদ ইত্যাদি কারণে মুক্তবাজার জনপ্রিয় হয়ে উঠেছে অভাগ বাণিজ্য নীতি থাকার কারণে দেশের পর্ণ অথনৈতিক পর্যায় ও পরিচিতি লাভ করে মুক্ত বাজার ব্যবস্থা এই ধরণে সুবিধার কারণে বিশ্বব্যাপী তা আস্বকৃতি সমগ্র বিশ্বের মুক্ত বাজার অর্থনীতি প্রচলন হয়েছে এটাকে গণতান্ত্রীক বাজারে ব্যবস্থা বলা যায় কিন্তু উন্নত দেশ গুলিতে

উন্নত হওয়া ব্যবসা-বাণিজ্য নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে আন্তর্জাতিক পরিষেবা বিশুপতি হয় ফলে উন্নত দেশে কর্ম সামগ্রী চাহিদার শীষ থান দখল করে প্রতিযোগিতার উন্নতিদেশে সঙ্গে দেশের company টিকতে পারে না ফলে দেশের compani গুলো হুমকি সমুখী হয় এবং বহু যান্তিক company গুলো সারা বিশ্বর এক চেটিয়া অধ্যবিত বিস্তার করে আমরা এই যে পড়াশোনা করতেছি এই আমাদের কিন্তু একটা লক্ষ্য আছে।

এই লক্ষ্যটা কিন্তু আমরা যে পড়াশোনা করবো পড়াশোনা করার পরে একটা চাকরি করবো জি চাকরি করার জীবিকা নির্বা করবো প্রতিষ্ঠিত হবো।

জি।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 জি। সরকারি চাকরি হচ্ছে বিভিন্ন sector এই UPSC অনেক ধরনের পরীক্ষা নিয়ে থাকে যেটা হচ্ছে তার মধ্যে BCS হচ্ছে অন্যতম। আমাদের সবারই target থাকে মানে, এমন কোনো মানুষ নাই যে হচ্ছে BCS হতে চায়না। সবারই একটা ইচ্ছা থাকে যে না আমি BCS হবো।

হ্যাঁ সবারই একটা আশা আকাঙ্খা থাকে যে আমি BCS নিয়ে পড়বো তো এই BCS এর পেছনে ছুটতে ছুটতে দেখা যায় যে এক সময়ে তার চাকরির বয়েস শেষ তার চাকরি হচ্ছে না হতাসা, এইখেত্রে দেখা যায় যে আহ আসতে আসতে শিক্ষা বেবস্থাটা ধ্বংসের দিকে চলে যায়।

সবগুলা তেই ওই পরীক্ষার মাধ্যমে ওই নিয়োগ গুলা হচ্ছে, তো প্রতি বছর এই বিভিন্ন বাহিনীর নিম্ন পর্যায় কিন্তু নিয়োগ একটা huge amount এ প্রতি বছরই হয়ে যাচ্ছে।

তো এই ক্ষেত্রে নিয়োগের যে দুর্নীতিটা নিয়োগ পরীক্ষায়, এই নিয়োগ পরীক্ষার দুর্নীতিটাকে কিন্তু একদম হয়ে আস্তেছে অনেক আগে থেকে বলা যায় এটা হচ্ছে একটা একদম এর মূলটা অনেক গভীরে। চক্র আকারে চলতিছে এই দুর্নীতিটা। দেখা গেছে যে ঘুস ছাড়া চাকরি হইতেছেই না।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

সকল news দুর্নীতি, সজনপ্রিতের আশ্রয় নেন আবার এটার জন্য দেখা গেছে যে যারা চাকরি তখন এই ঘুস দিয়ে বা বিভিন্ন অবৈধভাবে যখন চাকরিটা নেয়ও চাকরিটা পাওয়ার পরেও দেখা গেছে তারা, অবৈধভাবে অর্থ উৎপাদনের চেষ্টা করে এগুলো তেও দেখা গেছে মানে পুরো সামগ্রিকভাবে পুরো দেশের অর্থনীতি কাঠামোটা ক্ষতিগ্রস্থ হয়।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 তো এইগুলাও কিন্তু প্রতি বছর আহ প্রচুর আহ নিয়োগ দেয়। আর্থিক বেবস্থা কিন্তু এখান থেকে হচ্ছে তো দেশের একটা দেশ কিন্তু অর্থ বেবস্থাটার ওপর নির্ভরশীল আর অর্থ বেবস্থাটা কিন্তু এদের bank বেবস্থার দ্বারাই নিয়ন্ত্রন করা হয়।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

মেধাতে ঘাটতি তারাই এই সকল মানে স্থানে জায়গা মানে অবস্থান করতেছে। এগুলা তে, আমরা কিন্তু ছোটো করে বললি তাহলে কিন্তু এখানে বলতে পারি আহ বাংলাদেশের জন যে নিয়োগ বেবস্থায় এই বেবস্থায় মানে গুটি কয়েক আহ খাত বাদ দিয়ে, যেমন চিকিৎসা কৃষি বা এইগুলা বাদ দিয়ে অন্য সব ক্ষেত্রেই কিন্তু বিশেষ কোনো যোগ্যতার কোনো প্রয়োজন নাই অর্থাৎ চাকরি হতে হলে আমার কোনো আহ বিশেষ যোগ্যতা, অর্থাৎ আমরা যে bank খাতে bank খাতে কিন্তু সবাই apply করতে পারে bank খাতে সবাই চাকরি করতে পারে তো bank খাত নিয়ে যার কোনো ধারনা নেই তাকে যদি আমরা সেই চাকরিটা দেই, সেক্ষেত্রে bank অবস্থা কিন্তু কোনো উন্নতি হবে না অর্থাৎ দেখা গেলো যেকোনো একটা বিষয় করে ফেলছে সেও ওই চাকরির জন্য যোগ্য হয়ে পড়ছে। দেখা যাচ্ছে Arabic থেকে ওপরে হয়ে গেছে তারপরে দেখা যাচ্ছে যে সংস্কৃত থেকে ওপরে যে bank এর চাকরি করতাছে।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 সেখানে দেখা গেছে যে অনেক কর্মক্ষম বেক্তি যারা কাজ করতে ইচ্ছুক বা কাজ করাতে সক্ষম কিন্তু ওরা চাইলেও কাজ করতে পারতেছে না কাজ করার সুযোগ নেই কর্মসংস্থানি নাই। এরপরে যে নিজেও কিছু করবে নাই যে সরকার ওই হারে যে দেখা গেছে ধন দিয়ে যে সাহায্য করবে সহায়তা করবে ওইভাবে সব মানে সব জায়গায় এগিয়ে আসে না। তো এই কারনে দেখা গেছে যে বাংলাদেশে বেকারত্বের হারটা অনেকটাই বেশি। তারপরে হচ্ছে আরেকটা কারন আছে এই কারন গুলার মধ্যে আছে হচ্ছে জনপ্রসন মন্ত্রনালয়ে যে আছে অদক্ষতা তাহলে এখানে হচ্ছে আহ আমি মনে করি যে,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 academic ধরেন কারোর army তে স্নাতক তাহলে তারে কি মাদ্রাসা কোনো চাকরি দিতে হবে, যে মাদ্রাসায় তো তাকে যদি সেই বেবস্থায় না দিয়ে আমরা যদি অন্য কোথাও, দেশ চালানোর ক্ষেত্রে অথবা সংস্কৃত থেকে যে honors complete স্নাতক complete করে এসেছে তাকে যদি আমরা bank খাতে ঢোকাই তাহলে আমাদের কিন্তু দুই খাতই মানে হুমকির মুখে পড়বে অর্থাৎ আমরা, যে একটা স্বপ্ন বাস্তবায়ন করতে চাইবো যে এই খাতটা আমরা ওখানে নিয়ে যাবো এই স্বপ্নটা কিন্তু বাস্তবিত হবেনা। হ্যাঁ মানে এই নিয়োগ চক্রটা এমনভাবে দেখা গেছে ওই সুস্ট বেবস্থাপনার অভাব পরিকল্পনা ঠিকভাবে কথায় কোনটা কোন অবস্থানে রাখা দরকার এটাই মুলত এখানে ঘাটতি। আমরা যখন university তে admission নেই university তে ভর্তি হওয়ার পর থেকেই দেখা যায় যে এই current affairs job solution এইগুলো নিয়েই হচ্ছে আমরা, আহ চাকরি জন্য নিজেকে prepare করে ফেলি যে না আমি এখানে স্নাতক complete করার পরে এই চাকরি যুদ্ধে হচ্ছে যাইতে হবে।

তারপরে আমরা যে বেসরকারি চাকরি খাত, বেসরকারির যে বিভিন্ন group গুলা আছে, সেই group গুলা জি।

আরেকটা মুলত প্রধান সমস্যা হচ্ছে যে প্রায় সবাই কি ওই সরকারি চাকরি চায় কিন্তু নিজে কারিগরি শিক্ষার মাধ্যমে যে নিজে কিছু করা বা নিজে কর্ম সংস্থানের সৃষ্টি করা এদিকে কেউ মানে, উৎসাহী হয়না সবাই মানে অতি মাত্রায় সরকারি চাকরির প্রতি সকলের আকর্ষণ এটার কারনে দেখা গেছে যে এইসব নিয়োগের মধ্যে মানে প্রতিযোগিতাটা আরেকটু বেশি। বেড়ে যায়। কারিগরি শিক্ষার দিকে যদি যাই তাহলে কিন্তু আমাদের, জি।

আর

বেশিরভাগ প্রতিষ্ঠানই কিন্তু তাদের আহ কর্মী ছাঁটাই করছে আহ বেতনের পরিমান কমাই দিছে যার কারনে বেসরকারি দিক দিয়ে অনেকের পছন্দ না মানে বেশিরভাগই পছন্দ না। সরকার বিভিন্ন gadget প্রকাশ করতেছে gadget এর মাধ্যমে কিন্তু এটা সম্ভব হচ্ছে না তাদেরও তো নিজস্ব একটা হ্যাঁ সরকারি চাকরি তো আবার দেখা গেছে বেতন বৃদ্ধি বিভিন্ন সুযোগ সুবিধা আছে এগুলোর কারনেও মানে সবাই সরকারি চাকরির প্রতি বেশি উৎসাহী আগ্রহি হয়। আবার সরকারি চাকরিতেও দেখা গেছে যে অযোগ্য বেক্তিদের নিচ্ছে তা না অবৈধ ভাবে অবৈধ অর্থের পরিমাণটা বাড়াইছে এভাবে মানে পুরো রাষ্ট্রই একটা হুমকির পথে, আবার এইযে যারা,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 মানে ধসের মুখেই,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 আনার ফলে কিন্তু চাক্রির পরমানটা

হ্যাঁ এরজন্যেই তো বাংলাদেশে দেখা গেছে দুর্নীতিটা বেশিরভাগ সরকারি চাকরিজীবী মানে দুর্নীতিতে সংশ্লিষ্ট যেকজন গ্রেফতার হচ্ছে এর মধ্যে দেখা যায় যে বেশিরভাগই,

আর এইযে বেসরকারি প্রতিষ্ঠান থেকে যে অনিহাটা কারন বেসরকারি প্রতিষ্ঠান যেকোনো সময়ে চাইলে তার কর্মি ছাঁটাই করে ফেলতে পারতিছে তাদের আহ দেখা যাচ্ছে যে বেতনের পরিমানটা বেশি দিতে হচ্ছে তখন কর্মি ছাঁটাই করতেছে। অর্থাৎ তাদের কিন্তু জবাবদিহি করার মতো কোনো জায়গা নেই সরকারি প্রতিষ্ঠান যেমন সরকারকে জবাবদিহি করতে হচ্ছে তাদের কিন্তু,

পরে। যেকোনো একটা মন্ত্রালয়ে ঢোকা এইযে দুর্নীতির পরিমাণটা যতই নীচে থাকুক,

হ্যাঁ মানে বাংলাদেশে সম্পূর্ণ বেবস্থাপনাটা তেই মুলত গলত থাকাতে দুর্নীতিটা দিন দিন আরও বাড়তেছে।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

জি। জি।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঊনবিংশ শতাব্দীতে বাংলা সাহিত্যের স্বর্নযুগ বলা হয়ে থাকে। fort william college এর তত্ত্বাবধানে বাংলা গদ্য রচনার সূত্রপাত হয়েছিল মোটামুটি ভাবে রাম রাম বসুর মহারাজ পত্যাপদিত্য চরিত্র গন্ধ দিয়ে সময়টা ছিল আঠেরোশো এক খ্রিস্টাব্দে তার পর থেকে বহু বাঙালি সাহিত্যিক এবং সমাজ সংস্কারক বাংলা গদ্যের কাঠামো তৈরী করার চেষ্টা করেছিলেন। নানান পরীক্ষার ভেতর দিয়ে তাদের মধ্যে Fort william college এ বারোজন উম বারোজন মোসলি রামমোহন বিদ্যাসাগর তারাশঙ্কর প্যারীচাঁদ মিত্র কালীপ্রসন্ন সিংহ ভূদেব মুখোপাধ্যায় প্রভৃতি গদ্য লেখক কাব্য আর নাটকের ক্ষেত্রে ছিলেন রঙ্গলাল মধুসূদন, দীনবন্ধু এবং আরো অনেকে এই যুগে আবির্ভাব হয়েছিল বঙ্কিমচন্দ্রের। বাংলা ভাষায় আর সাহিত্যকে তিনি যে কেবল এই যুগের আবির্ভাব হয়েছিল। আহ আবির্ভাব টেনে এনেছিলেন তা নয়। তিনি দিয়েছিলেন তাকে সদ্ধার আসন গৌরবের আসন আর এই নির্মাণ করেছিলেন গ্রানাইট পাথরের ওপরে। বঙ্কিমচন্দ্রকে তার আধুনিক বাংলা গদ্য সাহিত্যের প্রতিষ্ঠাতা হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। সে কালের সমস্ত সমস্ত বঙ্কিমচন্দ্রের সাহিত্যের হাতে খড়ি হয়েছিল সেই যুগের কবিগুরু ঈশ্বর গুপ্তের পাঠশালায় সংবাদ প্রভাকরের শুরু করেছিলেন তিনি কবিতা আর অন্যান্য কিছু গদ্য রচনা তার সাহিত্যিক প্রচেষ্টার প্রথম সাক্ষাৎ হয়ে ললিত আর মানস কাব্যগন্থ তারপরেই তখনকার দিনে ইংরেজি শিক্ষায় শিক্ষিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি একটি ইংরেজিতে উপন্যাস লিখেছিলেন কিন্তু রচনার মধ্যে বঙ্কিমের প্রতিভাকে খুঁজে বার করা যায় না। উপন্যাসিক বঙ্কিমচন্দ্রের প্রথম আত্মপ্রকাশ তার দুর্গেশ নন্দিনী উপন্যাসে এই উপন্যাসটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে উপন্যাস জগতে বিরাট একটি আলোক সৃষ্টি হলো এই সমন্ধে শিবনাথ শাস্তি মন্তব্য করতে গিয়ে

দেখিয়া সকলে চমকিয়া উঠিত কি বর্ণনার রীতি কি ভাষার নবীনতা সকল বিষয়ে বোধ হইলো যেন বঙ্কিমবাবু দেশের রুচি প্রভৃতি স্রোত পরিবর্তক করিবার জন্য প্রতিরূপ হইয়া লেখনি ধারায় করেছিলেন। এক বছর পরে কপাল কুন্ডলা তারপরে প্রকাশিত হলো মৃণালিনী বঙ্কিমচন্দ্রের মৌলিক প্রতিভা সাহিত্যের চিরকালের জন্য স্থিরকৃত হয়ে গেলো আঠেরোশো বাহাত্ত খ্রিস্টাব্দে প্রকাশিত হলো বঙ্গ দর্শন বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যের এবং সাহিত্য কণ্ঠে নৈতিত্ব গ্রহণ করলেন। তাকে কেন্দ্র করে গড়ে উঠলো একটি লেখক গোষ্ঠী তারপর থেকে বঙ্কিমচন্দ্রের একটির পর একটি উপন্যাস প্রকাশিত হতে লাগলো। বিষবৃক্ষ ইন্দ্রিরা চন্দ্রশেখর যুগলাঙ্গি প্রকাশিত হলো রাজসিংহ আনন্দমট দেবী চৌধুরানী সীতা রানী কৃষ্ণকান্তের কেবল উপন্যাসই নয় প্রবন্ধ রচনাতেও বঙ্কিমচন্দের দক্ষতা ছিল খুব ভালো বৈজ্ঞানিক সামাজিক কি ধর্মমূলক সব দিক থেকেই বঙ্কিমচন্দ্র ছিলেন অতুলনীয় তার লোক রহস্য বিজ্ঞান রহস্য সাম্য কৃষ্ণ চরিত্র সেই অত্যুকৃস্ট প্রতিভারই নিদর্শন কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্রের আর একটি অনবদ্ধ রচনা বঙ্কিমচন্দ্রকে বাংলা সাহিত্যের প্রতীক্ষিত বলা হয় বাংলা উপন্যাস বলতে আমরা যা বুঝি তা গঠন আর প্রকৃতিকে রূপ দিয়েছেন বঙ্কিমচন্দ্রই কিন্তু কেবল এইটুকু বঙ্কিম বঙ্কিম প্রতিভা হিসাবে যথেষ্ট পরিচিত নয় তিনি কেবল সার্থক উপন্যাসই রচনা করেনি সত্যিকার উপন্যাস বলতে কি বোঝায় আর তার আদর্শ কি হাওয়া উচিত তাও আমাদের কাছে স্থাপন করা হয়েছে। এদিকে তিনি সুস্থ উপন্যাস রচনা করেছেন সেই সঙ্গে রচনা করেছিলেন প্রবন্ধ আর এদিকে বাংলা সাহিত্যকে নিয়ে যারা ছেলে খেলা করতো তাদের তিনি কঠোর হস্থে নিয়ন্ত্রণ করেছিলেন। বঙ্কিমচন্দ্রের সাহিত্যকৃত পরিচয় দিতে গিয়ে রবীন্দ্রনাথ বলেছেন এই সময়ে সব্যসাচী বঙ্কিম এক হস্ত গঠন কার্যে, এক হস্ত আহ নিবারণ কার্যে নিযুক্ত রাখিয়া ছিলেন। এদিকে অগ্নি জ্বালাইয়া রাখিতে ছিলেন আর একদিকে ঘুম এবং দূর করার ভার নিজেই নিয়েছেন রচনা এবং সমালোচনা এই উভয় কার্যের ভার বঙ্কিমচন্দ্র একাকি গ্রহণ করাতেই বঙ্গ সাহিত্য এক সত্তর এবং দ্রুত পরিণতি লাভ করতে সক্ষম হইয়াছিল। যারা সাহিত্যকে নিছক। কলার জন্য কলা বলে চিহ্নিত করেন বঙ্কিমচন্দ্র সেই দলের সাহিত্যিক। ছিলেন না সাহিত্য রচনার উদ্দেশ্যে

বলেছেন এই মন্তব্যটি বঙ্কিমচন্দ্রের ক্ষেত্রে প্রযোজ্য। প্রাচীন ভারতীয় জীবন ধারার আদর্শে আস্থাবান পশ্চত্য শিক্ষায় শিক্ষিত বঙ্কিমচন্দ্রের গভীর জীবন দৃষ্টির আলেখ্য হয়েছে তার উপন্যাস গুলি কিন্তু তার বলেই এগুলো তার প্রচার সাহিত্যে পরিণত হয়নি। কাহিনী পরিবেশনে রয়েছে মানুষের

অস্বীকার করতে পারেননি তিনি নানান বৈচিত্রের মাধ্যমে নানান সংঘাতের মাধ্যমে মানুষকে তিনি দেখিয়েছেন মহির মাময়ী মুহূর্তে সমালোচক মোহিতলালের মতে তিনি মানব প্রতি ও চরিত্র নীতি এই দুয়েই অসুম্পূর্ণতা ঘুচাইয়া যতকিছু বার্ধত্ব আর সংকীর্ণতার সত্ত্বেও মানুষের মহিমাকে আধুনিক যুগ ধর্মের অনুরূপ করিয়া প্রতিষ্ঠ করেছেন। বঙ্কিমচন্দ্র তাই সাহিত্য জগতের সম্রাট বাংলা সাহিত্য আর তার গৌরবের গরবিনী

কেবল সৃষ্টি করেননি তিনি বাংলা উপন্যাসকে তিনি গৌরবের শীর্ষে উন্নতি করেছেন কি romantic উপন্যাস। কি সামাজিক বা পারিবারিক উপন্যাস এই উপন্যাস এই যাদের তিনি হাত দিয়েছেন তার লেখনির জাদুর স্পর্শে সেইটি উৎজীবিত হয়ে উঠেছিল। যে যুগে এবং সমাজে তিনি জন্মগ্রহণ করেছিলেন সে যুগ আর যুগ মানস আজ আর নেই। তবুও তার উপন্যাসে জনপ্রিয়তা আজও কমেনি বাংলা উপন্যাসের সম্রাট তিনি, তিনি বিশ্বাস করতেন মানুষের এক সমাজে কল্যাণের সাহিত্যে জীবনকে দেখার মতো গভীর দৃষ্টি ভঙ্গি তার ছিল। সেই দৃষ্টি ভঙ্গির আলোতে চরিত্র ঘটনা বিন্যাস ছিল তার উপন্যাস রচনার মূল উপাদান বঙ্কিমচন্দ্র উপন্যাস করেছিলেন মোট চোদ্দ খানি তার প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী প্রকাশিত হয়েছিল আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তার শেষ উপন্যাস সীতারাম প্রকাশিত হয়েছিল আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে। তার উপন্যাস গুলি মোটামুটি ভাবে নিম্ন লিখিত কটি শ্রেণীতে ভাগ করা যায় যেমন সামাজিক উপন্যাস সামাজিক উপন্যাস পারিবারিক সমস্যা নিয়ে রচিত এই উপন্যাস ইন্দ্রিরা রাধারানী, রজনী ইত্যাদি নরনারীর আদিম সম্পর্ক আর তার জটিলতা অক্ষমতা বা অনিশ্চিয়তা থাকলে মানুষের কি শোচনীয় পরিনাম হতে পারে বঙ্কিমচন্দ্রের পারিবারিক উপন্যাস গুলিতে তারই আলেখ্য নারীদের যৌন সম্পর্কে আর তাদের সম্পর্কে মানুষের মতোই আদিম কিন্তু তাদের শিল্প কলার মতো ব্যবহার বাংলা উপন্যাস বঙ্কিমচন্দ্র প্রথম করেছিলেন। বিষবৃক্ষ নিশুদ্ধে কামনার নগেন্দ্রনাথ আর প্রবল বেগে পরস্পরের দিকে আকর্ষণ করেছেন। সেই সমস্যার সমাধান বঙ্কিমচন্দ্র যেভাবে করে থাকুক না কেন এই ধনের সমস্যা তিনি প্রথম বাংলা উপন্যাসে নিয়ে আসেন পারিবারিক আর যৌন সমস্যার এক একটি স্বার্থক উপন্যাস হচ্ছে কৃষ্ণকান্তে উইলো এই উপন্যাসের ভ্রমর রহিনী আর গোবিন্দরলালকে নিয়ে যে সমস্যা আর ঘটনা গুলির সৃষ্টি হয়েছে তা যেন কোনো আধুনিক উপন্যাসের

তার রজনী একটি নতুন অঙ্গিতে লেখা উপন্যাসের সেই স্থানে উপন্যাসের কাহিনী ঘটনা বিস্তার আর চরিত্র সৃষ্টিতে বঙ্কিমচন্দ্র এখানে বিস্ময়কর দক্ষতার প্রমান দিয়েছে। তার রজনী একটি নতুন অঙ্গীকে লেখা

অবলম্বনে বঙ্কিমচন্দ্র নতুন ঋতিতে এই উপন্যাসটি রচনা করেছেন এই উপন্যাসকে রবীন্দ্রনাথের চার অধ্যায় এবং শরৎচন্দ্রের শ্রীকান্ত এর প্রতীক্ষিত বলা যায় দুর্গেশ নন্দিনী কপালকুন্ডলা মিলালিনি কৃষ্ণ চরিত্র ধর্মতত্ত্ব কমলাকান্তের দপ্তর এবং শ্রীমত ভগবত গীতা এই প্রবন্ধ গুলি নানা রঙে এবং নানা ঢং এ কোনো কোনো রচনা হালকা চালে এরই ভেতর দিয়ে গুরুত্বর তত্ত্বকে কথা গুলি সরস হয়েছে। লোক রহস্য গ্রন্থটি শিক্ষা দিক্ষা চরিত্র নীতি হাস্য রহস্যের মধ্যে দিয়েই প্রকাশ করেছেন তিনি। আবার বিজ্ঞানের কথা গুলিও তিনি সহজ সরল ভাবে লিখেছেন তার বিজ্ঞান রহস্য তার শ্রেষ্ট নিদর্শন হচ্ছে কৃষ্ণ চরিত্র এখানে কৃষ্ণ চরিত্র বলতে আমাদের পৌরাণিক জগতে অলৌকিক কৃষ্ণ নন তিনি একজন মহামানব প্রভৃতি আর স্বয়ং সাধারণত যে মানুষের আসল ধর্ম ফরাসি দার্শনিক তাকে এই মতবাদ দিয়ে প্রভাবিত করেছেন। তারই প্রতিফলক ঘটেছিলো তার কৃষ্ণ চরিত্রে কৃষ্ণ ছিলেন মানবতাবাদী ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের মহানায়ক তার যুক্তিবাদী আর চিন্তার ফসল হচ্ছে কৃষ্ণ চরিত্র কমলা কান্তের দপ্তরটি একেবারে অন্য জাতীয় রচনা এটি না প্রবন্ধ না উপন্যাস এটিতে প্রবন্ধের একটি হালকা চাল যেমন রয়েছে তেমন রয়েছে আখ্যানের চমৎকারিত অন্যকে মনে করেন ইংরেজি লেখক এর মতে প্রভাবিত হয়েছে। কিন্তু এক অফিনের নেশা বাদ দিয়ে দুটি রচনার মধ্যে সম্ভবত বিশেষ কোনো